ফুলের চেইনগুলি বেশ বড় বড়।

রাস্তার ধারে কিছু পাথরও ফেলে রাখা আছে।

প্রতিটি বাসের মধ্যে লেখা আছে এন_বি_এস_টি_সি ।

ছবিটিতে প্রথমে দেখতে পাচ্ছি একটি বিল্ডিং ।